''ডেকোরেশন করা হয়েছে | এবং চারপাশে চারটি মাইক রয়েছে ও কলাপাতা কলাগাছটিও ডিজাইন করা হয়েছে | উম এবং বহু এক দু''''জন পুরোহিত মশাই উপরে রয়েছেন বহু মানুষ রয়েছেন রথটিকে টানার জন্য। ''

চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ পরিষেবা পাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন ।

এবং চারিপাশে চারটি খিলান রাখা রয়েছে | এবং অ দৃশ্যটি খোলা আকাশ আ--

ডাক ঘরটি সবুজ রঙ করা | এবং ওপরে একটা টালির মত চাল দেওয়া | দৃশ্যটি দেখে ভাল--

অ-অ এখানে সমস্ত রকমের টমেটো দেখা যাচ্ছে ।

এ হলো গাড়ির গ্যারেজ যেখানে ওই অ নানান রকমের পুরনো গাড়ি বা নতুন গাড়ি সার্ভিস টার্ভিস করা হয়।

ধুলাই করা হয়। এটি হলো সেই রকমরই অ একটা গ্যারেজ । তার নাম দাদা ভাই মোটর সার্ভিস সেন্টার ।